যেহেতু রাস্তাটাও খুব সুন্দর উপরে আকা--

এ.টি.এম. -টা খুব সুন্দর এ.টি.এম. -এ খুব কাঁচ লাগানো আছে ওটা খুব সুন্দর লাগছে এ.টি.এম. -টা উপর একটা লোগো লাগানো আছে ওটাও খুব ভালো লাগছে ।

গাড়িটাও খুব ভালো আ-র ঘাস গুলো খুব সুন্দর লাগছে আমার ভালো লেগেছে খুব সুন্দর জিনিস।

পাশে একটা ফুল গাছ রয়েছে। খুব ভালো খুব ভালো লাগলো আমার।

একটা রাস্তা। রাস্তাটা খুব সুন্দর। রাস্তার পাশ দিয়ে রেলিং করা আছে রেলিং -গুলো রং করা আছে। খুব ভালো লাগলো রাস্তা ল্যাম্প পোস্ট -গুলো খুব সুন্দর ভালো লেগেছে।